এটা একটা অডিটোরিয়াম হল যেখানে সবাই বসে বিভিন্ন রকমের অনুষ্ঠান শুনতে পারবে বা দেখতে পারবে। এটা বিরাট একটা হল বা অডিটোরিয়াম ।

এখান থেকে লোক ঢুকতে বা বেরোতে পারবে |

এটা একটা মানুষ ঝাট দিচ্ছে ঝাঁটা নিয়ে আর এটা একটা পোস্ট অফিস পোস্ট অফিস -এর বোর্ড দেখা যাচ্ছে নিচের জুতো সাইনবোর্ড দেখা যাচ্ছে পোস্ট অফিস -এর পোস্ট বাক্স দেখা যাচ্ছে ।

এটা একটি দোকান বিল লগে মসলা ঝুলছে ইলেকট্রিক তার ঝুলছে ম্যাগি মসলাহরলিসক বিভিন্ন গরম মসলা সব পাওয়া যাবে ।